সামোন আরেকটি ফুল স্ট্যান্ডওলা ফুলও দেখতে পাচ্চি।

পেঁয়াজ রাখা রয়েসে ডাইল রাখা রয়েসে।

পাল বেকারি দোকানের উপরে লেখা রয়েসে এবং অনেকগুলু কুরকুরিও দেখতে পাচ্ছি এবং অনেকগুলু হাগিসও দেখতে পাচ্ছি।

শাটারের মইধ্যে অনেকগুলো পোস্টার লাগানো রয়েসে উপরে আর একটি লাগানো রয়েসে।

দুকানের উপরে ফ্রিজের উপরে অনেকগুলু শিশি দেখতে পাচ্ছি।

একানে একটি দোকানের মইদ্যে অনেক গ দুইটি ফুল দেখতে পাচ্চি কলেসের মদ্যে ।